উম দেখে মনে হচ্ছে এটি একটি পাহাড়ের গাঁথনি পাহাড়ের গুহা।

অনেকগুলি প্যাকেট -এর মধ্যে হালকা দেখা যাচ্ছে কিছু গুলা টোটালি দেখা যাচ্ছে না প্যাকেট -টাই দেখা যাচ্ছে দোকানটা দেখা যাচ্ছে।

এটি একটি সমুদ্র। সমুদ্রটি খুব বড়। সমুদ্রের জল সবুজে লাগছে পাশাপাশি।

ডিমের পাতা রয়েছে পাশাপাশি প্যাড এর ই রয়েছে।